এবং সামনে দেখা যাচ্ছে একটি সরু রাস্তা দুপাশ দিয়ে অনেকগুলি লাইট রয়েছে ।এবং বিভিন্ন ধরণের গাছ এখানে সুন্দর করে ডিজাইন করে কাঁটা রয়েছেদেখতে পাওয়া যাচ্ছে ।

এই দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বড় মন্দির রয়েছে এবং মন্দিরটির সামনে একটি বড় গেট রয়েছে গোলাপি রঙের এবং পুরো মন্দিরটি সবুজ গোলাপি নীল হলুদ রঙ দিয়ে সাজানো রয়ে--